হ্যাঁ এটা কিন্তু ঠিক যখন আমার আঃ lockdown ছিল তখন কিন্তু পুরোপুরি মোটামোটই অনেক কমে গেছিলো air index কিন্তু আমাদের অনেক নিচে নেমে গেছিলো মানে একদম আঃ আর কি হওয়াটা খুব মুক্ত হাওয়া ছিল আর কি বা বাইরে বাতাসের আদ্রতা পরিমানটা খুব ভালো ছিল কিন্তু এখন যত আবার দিন যাচ্ছে তত সেই একইরকম pollution বাড়তে থাকছে আর আমাদের যে সমস্ত ওই যে এখন সরকারকে দেখলাম সরকার মানে নতুন একটা উদ্যোগ নিয়ে এলো যে

তো সেই তো কয়লার তো একটা ধোয়া আছেই তো সেটা তো একটা pollution হয় তো সেইজিনিসটা কিন্তু আস্তে আস্তে কম হবে আর solar energy হলে solar energy যদি electric use করা হয় বা electric উৎপন্ন করা হয় তার ক্ষেত্রে কিন্তু একটা eco system চলে আসছে যে না আঃ এইটা আর কি আঃ পরিবেশের জন্য ক্ষতিকারক নোই বা পরিবেশ একটা মানে pollution তৈরি করবেনা এটা একটা কিন্তু ভালো হ্যাঁ উদ্যোগ কিন্তু নেওয়া হচ্ছে আমার মনে হয় একদমই ঠিক দেখো solar ব্যবস্থা যেটা বলছো সেটা কিন্তু অনেকদিন থেকে শুরু হয়ে গেছে কিংবা গ্রামে গঞ্জে তুমি যদি যাবে দেখবে গ্রামে গঞ্জে দিকটা কিন্তু বেশি ব্যাবহার করা হয় মানে ওখানে যে তোমার পরিবেশের যে তোমার pollution এর ব্যাপারটা কিন্তু গ্রামের মানুষ জন একটু বেশি ভালো করে বোঝে তাদের সাচ্ছন্দ যে ব্যাপারটা থাকে তারা কিন্তু নিজে ধরো চাষ বাস করে আবার নিজেরাই ধরো পরিবেশটাকে ভালো রাখার চেষ্টা করে গ্রামে গঞ্জে তো এইরকম যে উদ্যোগটা নিচ্ছে তো এইরকম যদি নিতে থাকে তো কিন্তু আমার মনে হয় যে যে পরিবেশ দূষণটা যে চলছে বা হচ্ছে আমাদের

হুম হুম হুম সেটা কিন্তু ঠিক আর কমে গেলে কিন্তু অনেকটাই ভালো মানে আমার মনে হয় কমে গেলে অনেকটাই একটু উম সবকিছু ঠিক হবে আঃ আমাদের যে মানব সমাজের যেই ধরে রাখো যে বয়স্ক যারা আছে মানুষেরা তাদের পক্ষে কিন্তু এখন এই মানে শ্বাসকষ্ট নিতে কিন্তু অনেকটা অসুবিধা হচ্ছে বা বুকে ব্যাথা হচ্ছে এইরকম pollution থাকলেতো বুজতে পারছো যে বুকে ব্যাথা একটা হবে আর শ্বাসকষ্ট এইটা অসুবিধা হবে তারফলে দেখছি যে delhi তে আমি দেখেছি মানে

একদমই ঠিক বলেছো সত্যিই তাই মানে পরিবেশ দূষণটা কিন্তু অতিরিক্ত মাত্রায় বেড়ে গেছে আমাদের যত জনসংখ্যা বাড়ছে কিন্তু তার তুলনায় কিন্তু পরিবেশ দূষণটা কিন্তু বেশি হচ্ছে আগে আমরা কি করতাম যে যত জনসংখ্যা এখন দিন বাড়ছে আগে কিন্তু পরিবেশ দূষণটা কিন্তু এতটা ছিল পরিমানের ছিল না ঠিক আছে কিন্তু এখন অতিরিক্ত পরিমানের বেড়ে যাচ্ছে ধরো মানুষের ব্যাবহার বাড়ছে প্রত্যেকটা জিনিসের ওপর তার জন্য ধরো

হুম হুম হুম হ্যাঁ জনসংখ্যা বাড়লে তো pollution টাও বাড়বে কারণ জনসংখ্যার ওপরে তো আহ সবকিছু দাড়িয়েছে কারণ আহ এই যে লোকজন যত যতো জনসংখ্যা বাড়ছে তত দেখবে কিন্তু গাড়ি ঘোড়া কিন্তু বেশি বিক্রি হচ্ছে বা গাড়ি ঘোড়া লোকের বাড়িতে কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে আজকে দেখতে গেলে যে উম আগের মানে বাড়ি লোকের বাড়িতে cycle পাওয়া কিন্তু একটা বিশাল বোরো একটা বড়ো ব্যাপার আগেকার দিনে দেখতে গেলে কিন্তু এখন সেইজিনিসটা নেই এখন cycle তো দূরের কথা motocycle গাড়ি এক একটা বাড়িতে প্রত্যেকটা বাড়িতেই একটা দুটো করে তো আছেই আর মানে যত দিন যাচ্ছে তত দেখা যাবে যে প্রত্যেকটা বাড়িতে আঃ দুটো তিনটে করে motorcycle মানে প্রত্যেক জনের একটা একটা করে motorcycle একটা থাকবে তো এইযে যত পরিসংখাটা বাড়ছে গাড়ি ঘোড়ার পরিসংখ্যান টা বাড়ছে তত তো pollution টাও বাড়বে না একদমই ঠিক এইতো কিছুদিন আগে শুনছিলাম নাকি জলদূষণের জলদূষণের যে পরিমানটা সেটাও বাড়ছে তো আমাদের এইদিকে দেখা যাচ্ছে গঙ্গার ধারে জানো তো গঙ্গাতে অনেকরকম ভাবে নোংরা বর্জপদার্থ তারপরে ধরো মৃত দেহ এইসব কিন্তু ফেলা হচ্ছিলো

হুম যার ফলে কি হয়েছে ঐদুষণটা কিন্তু অতিরিক্ত পরিমানে বেড়ে গেছিলো জল নূংরা হয়ে যাচ্ছিলো এই জলের মাধ্যম দিয়ে কোনো কিছু করা যাচ্ছিলো না খুব বাজে একটা গন্ধ আঃ পাচ্ছিলাম আমার তো যাইহোক এখন আমাদের সরকার কিন্তু পরিবেশএর যে pollution টা নিয়ে কিন্তু অনেক টাই সচেতন হয়েছে যার ফলে কি হয়েছে আহ তোমার বিষয়ে অনেকটাই আহ নদী বলো নালা বলো যে সব ছোট ছোট সেগুলোতে কিন্তু সব সংস্কার এর যে কাজ সেটা কিন্তু শুরু করেছেন যেমন এখন তো বিজ্ঞাপনের মাধ্যমে তো সবাইকে তো বলা হচ্ছে বা আবার ধরো প্রত্যেকের বিজ্ঞাপন দেওয়া হয় যে গঙ্গাতে কোনোরকম ভাবে নোংরা আবর্জনা না ফেলা হয় বা কোনোরকমের মৃতদেহ না ফেলা হয় তো যার ফলে কিন্তু আমাদের জলদূষণ টা কিন্তু এইদিকে কিন্তু অনেকটাই কমেছে

কারণ গঙ্গা তে অনেক ধরণের যে নোংরা আবর্জনা গুলো যেত সেগুলো সরকার নিজে উদ্যোগ টা নিয়ে আর কি জল টাকে পরিষ্কার করছে তো এইটা একটা ভালো দিক আর আমার মনে হয় পরিষ্কার রাখাটা দরকার কারণ এই জল দিয়ে অনেক কিছু তো হয় জল দিয়েতো যত সমস্ত রোগগুলো ছড়াই আজ ওই জল দিয়ে উম মানে চাষ আবাদ হচ্ছে

তো এইজিনিসটা কিন্তু একটা ভয়ের একটা আশঙ্কা থেকেই যাই তো সে ক্ষেত্রে আহ জলটাকে পরিষ্কার রাখাও একটা দরকার আমাদের একদমই তাই আপতত তুমি শুনেছ বোধহয় কিনা জানি না আমাদের গঙ্গার জলকে কিন্তু খুব মানে পরিশোধ করে আহ প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কিন্তু দাওয়া হচ্ছে এটা কিন্তু নতুন একটা প্রকল্প যে গঙ্গার জলকে কাজে লাগানো হচ্ছে যাতে আহ যাতে জলের যে সমস্যা সেটা যেমন কম হয় হুম যাতে আমরা জলটাকে ব্যবহার করতে পারি তো এখন কিন্তু এইটা অনেকদিন ধরেই চলছে আমাদের এইদিকে কিন্তু গঙ্গার জলকে কিন্তু পরিশোধ করা হচ্ছে আহ কিছু তোমার ভালো করেই পরিষদ করা হচ্ছে খারাপ জল দিচ্ছে না তো সেইরকম কিন্তু এই উদ্যোগটা ভালো হুম হুম হ্যাঁ যদি এখন সেই জলটাকে পরিশোধন করে যদি এখন আহ আমাদের আহ মানুষের জন্য যদি আহ খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে কিন্তু ঠিক আছে আর যদি পরিশোধন না করে এমনি ওই নোংরা জলটাকে খাওয়াই তাহলে কিন্তু মানুষের রোগ কিন্তু আরো দিন দিন বাড়তে থাকবে আর লোক কিন্তু মরতে থাকবে কারণ এইসমস্ত জল বাহিত রোগগুলো কিন্তু হতেই থাকবে যেমন কলেরা ম্যালালিয়া উম ম্যালেরিয়া হ্যাঁ এই সমস্ত গুলো কিন্তু থাকবেই হবেই আর উম এই সমস্ত রোগ যত ছড়াবে যত জলটা আর কি আহ খাবে তত কিন্তু হবেই তো এইটা

একদমই ঠিক বলেছো এই দেখো কিছু দিন আগে যখন কোরোনা তে যখন প্রচুর মানুষজন মারা যাচ্ছিলো না তো দেখা যাচ্ছিলো তোমার ওই বিহার পাটনার এই সব জায়গাতে কি করছে বলো তো গঙ্গা তে না মৃত দেহ গুলো ফেলে নিচ্ছিলো যে এরপরে এরফলে কি হচ্ছে বলতো জলটা দূষণ হচ্ছিলো কিন্তু রোগটা কিন্তু জল জলের মাদ্ধমে কিন্তু এইদিকে চলে আসছিলো তো মানুষের মনে ভালো একটা আতঙ্ক ছড়িয়ে গেছিলো হুম হুম হুম হুম সেটা তো কিন্তু একটা ভয়ের বিষয় আর corona তো এমন একটা রোগ হয়ে গেছে দেখা গেলো যে আহ মানে ছোঁয়াচে type এর রোগ ধরে নাও বা পাশে থাকলেও হয়ে যাচ্ছে এটা তো বায়ু বাহিত একটা রোগ ছিল আর কি সেক্ষেত্রে মরা দেহ টা জলের মধ্যে ভেসে থাকে তাহলে তো সেই জলটা দূষিত হবে আর সেই জলে তো মানে রোগটা ছড়াবেই তো সেই জল যদি মানুষ পান করে বা সেই জল যদি মানুষের ব্যবহারের কাজে লাগে তাহলে তো রোগ মানুষের হবে তাই না একদমই তাই তো পরিবেশের সমন্ধে কিন্তু আমাদের কিন্তু আরও সচেতন হতে হবে শুধু এইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না আরও কিছু করতে হবে পরিবেশের জন্য

আচ্ছা ঠিক আছে school days ভাল লাগছে না school days নামটা শুনলেই মুখে একটা হাসি চলে আসে। তাই না? আমি আজকে আমার school days ব্যাপারে কথা বলি। ও বাবা, ভীষণ excited থাকতাম, school days স্কুল নেই আমার। সকাল আমাকে, আমি আজ অবধি আমার মনে আছে, আমার প্রথম দিন থেকে মনে আছে, মানে যেদিন থেকে আমি প্রথমে স্কুলে যাই, আমি জানতো, মাকে একটা promise করেছিলাম, যে আমি আজকের পরে থেকে আমি আর, এই এই জিনিসগুলো, কিছু particular জিনিস আছে, আমি আমার মাকে promise করেছিলাম, যেদিন থেকে আমি প্রথম স্কুলে যাবো, এই এই জিনিসগুলো আমি আর করবো না। and আমি বলি যে

আমি আমাদের বন আমার বন্ধুদের সাথে আমি দেখা করতে পারব। কত বন্ধু! আমার ভীষণ ভালো লাগে স্কুলে যেতে। ভালো লাগতো স্কুলে যাওয়া। বন্ধুদের সঙ্গে যাওয়া, ওদের সঙ্গে একই বেঞ্চে বসা, ওই কাঠের বেঞ্চে বসা, ওদের সঙ্গে টিফিন শেয়ার করা, ক্লাস করা, কত ম্যাম, কত স্যার, ওদের সঙ্গে দেখা করা। তারপরে playground এ যাওয়া, খেলা করা, assembly ground এ গিয়ে pray করা সবগুলোই ছিল আমার কাছে একটা অদ্ভুত একটা আকর্ষণ। স্কুলটা আমার কাছে, আমার school days ছিল খুব উৎসাহের। স্কুলে খুব ভাল লাগতো আমার যেতে লে যেতাম, ক্লাস করতাম। স্কুলে class work দিতো teachers দের সঙ্গে কথা বলা, দেখা, স্কুলটা ঘুরে ঘুরে দেখা, কত গাছ আমাদের স্কুলে। একটা বড়ো একটা assembly র আমাদের বড়ো একটা গাছ ছিল। ওটাতে চাতাল করা ছিলো। ওই চাতালের উপরে দাঁড়িয়ে বড়রা assembly তে বড়রা prayer করতো আর নিচে আমরা সারি সারি করে line এ দাঁড়াতাম। আমরা একের পর তারপরে ওখানে দাঁড়িয়ে আমাদের prayer হতো assembly হতো। তারপরে ক্লাসে চলে আসতাম। ক্লাসে এসে তারপরে যেরকম আমাদের রুটিন থাকতো, সেরকম করে আমাদের ক্লাসও চালু হতো। আবার অনেক প্রিয় ম্যাম ছিল, প্রিয় স্যারও ছিলেন। যাঁদেরকে দেখতাম, যাঁদেরকে দেখে আমি inspire হতাম খুব। খুব ভালো লাগতো ওদেরকে দেখে আমার। আমি ভাবতাম, ওঁরা কি সুন্দর ক্লাস নিচ্ছে, আমিও ওদের মতন হবো।

বসিয়ে যেই যেই জিনিসগুলো ক্লাসে হতো, সেই জিনিসগুলো আমি দেওয়ালের মধ্যে আহ পেনসিল দিয়ে বসে বসে ওদেরকে ক্লাস করাতাম আমি। এটা ছিল আমার ছোটবেলার স্মৃতি, স্কুলে যাওয়ার। আর আমি একটু দুষ্টুও ছিলাম। এক জায়গায় বসতাম না ক্লাসে। তার জন্য আমার মাকে ডেকে বলাও হয়েছিল। আপনার মেয়ে না ক্লাসে এক জায়গায় বসে না, ওর পড়াটা হয়ে গেলে ও ক্লাস থেকে, বেঞ্চ থেকে উঠে পরে, উঠে তারপরে ঘুরে বেড়ায় ক্লাসের মধ্যে।

আর আমার স্কুলে যাওয়ার আর একটি উৎসাহ ছিল জানো, আমার স্কুলের টিফিন। স্কুলের টিফিনের সময় টিফিন খাওয়া আর টিফিন share করা। বিভিন্ন রকমের টিফিন আসতো জানো তো! এখনো আসে নিশ্চয়ই। এক একজনের ঘর বাড়ি থেকে এক এক ধর একেক রকমের টিফিন, ওই টিফিনটা আমরা share করতাম। ওইটা আমার খুব আনন্দের ছিল। আমার favorite টিফিন ছিল স্কুলে লুচি-তরকারি। আমার খুব ভাল লাগতো, আর প্রায় আমি লুচি-তরকারিই বেশি নিয়ে যেতাম। তারপর আস্তে আস্তে বড় হলাম। স্কুলে টিফিনের part চলে গেলো, টিফিন আর নিয়ে যেতাম না। তখন তো বড় হয়ে গেছি। তখন hair cut ও অন্যরকম হয়ে গেছে, স্কুলের dress পড়ার style ও অন্যরকম হয়ে যেত। তখন আস্তে আস্তে বাড়ি থেকে টাকা দিয়ে দিতো। তাও আমরা বাড়িতে, আমরা তখন স্কুল থেকে, জানো তো, স্কুলের আমরা অনেক কিছু করেছি। স্কুল থেকে কামাই করে ক্যান্টিনে যেতাম। সামনে আমাদের আর্মি ক্যান্টিন ছিল ওখানে তখনতো রেস্টুরেন্ট ছিলো না, তখন আমরা ওই ক্যান্টিনে বসে গিয়ে, ওই ক্যান্টিনে গিয়ে কোল্ড কফি খাওয়া, ওটা আমাদের কাছে অনেক বড়ো ব্যাপার। ওখানে অন্য স্কুলের ছেলেমেয়েরাও আসতো, ওখানে ওদের সাথে বন্ধুত্ব হতো, ঐসব করতাম। স্কুলে আরো যেটা মজা হতো, স্কুলে মাঝে মাঝে আমাদের break break হতো। মাঝে মাঝে মানে কি বলতো, ধরো এই ক্লাসটা off আছে, ওই যে off period এ যে কি মজা হতো! ওই স্কুলে তখন বিভিন্ন রকমের আন্তাখসারি খেলা, তারপরে তোমার কত রকমের games খেলা, তারপরে name place thing animal এইসব খেলার খাতার মধ্যে খাতার মধ্যে তারপরে তোমার, আমি জানি তোমারও করেছো নিশ্চয়। আহ খাতার মধ্যে তোমার ink ছিটিয়ে page টাকে page টাকে fold করে তারপরে দেখা কিরকম তোমার কিরকম formation হয়েছে। ঐগুলো করা। ঐটা ভীষণ মজা হতো। তারপর আস্তে আস্তে মানে এই সময় না স্কুলে মানে এক একটা, আমি এখন যদি বসি, বসে ভাবি স্কুলের এরম একটা দিন নেই যে আমার মানে আমার আমার স্মৃতিতে দাগ কাটেনি। প্রত্যেকটা দিন আমার এখনো মনে আছে। স্কুলে even আমরা যে মানে ইয়েতে break মানে ক্লাস চলাকালীন toilet যাওয়ার ওটা একটা আলাদা মজা। একজন toilet এ গেলে পরপর সবারই toilet পায়। তাই যাওয়া। তারপরে আর একটা ছিল স্কুলের exam পরীক্ষার সময় ওরে বাবা, কি অবস্থা। মাথা পুরো একদম টনটন করে ঠিক করে paper question paper ঠিকঠাক আসবে তো? ঠিক করে লিখতে পারবো তো? ঠিক আছে, এই তুই এটা পারিস? তুই ওটা পারিস? এই তুই এটা করেছিস? এই আমি না ওটা একদম মাথায় ঢুকছে না, এই আসলে একটু দেখাস। পরীক্ষার আমাকে একটু দেখাস, আমাকে একটু বলিস। শুধু point গুলো বলে দিলেই হবে। এই যে excitement টা পরীক্ষার সময়, এইটা ভীষণ miss করি এখনx। খুব miss করি। এই তুই তুই আজকে কি এনেছিসরে? তোকে কি দিয়েছে আজকে টিফিনে? এই যে এই জিনিসগুলো তারপর এই জানিস তো, আজকে না স্কুলের বাইরে ওই সিঙ্গারাওয়ালাটা এসেছে। ওই দরজার ফাঁক দিয়ে চল গিয়ে সিঙ্গারা কিনে খাবো break এ। এই যে এই কথাগুলো, তারপরে আজকে স্কুলের পরে coaching ক্লাসে tuition ক্লাসে করেছিস homework টা? করা হয়েছে তোর? আমাকে একটু করে দিবি? আমার না করা হয়নি। হ্যাঁ হ্যাঁ, আমার তো হয়ে গেছে, আমি তোরটাও করে দেবো। ওই notes গুলো একটু দিবি? হ্যাঁ হ্যাঁ আছে। এই যে কথাগুলো, এগুলো এই যে নির্দ্বিধা নির্দ্বিধায় আমরা বলে দিতাম, হ্যাঁ notes দিয়ে দেবো, হ্যাঁ দেখিয়ে দেবো ও চিন্তা করিস না। এই জিনিসগুলো খুব miss করি। school days এর।

ready হয়ে বসে থাকতাম, রিকশা কাকু আসতো। সব সময় আমারতো সব সময় তাড়াহুড়ো হতো স্কুলে যাওয়ার সময়। সেই কোনো মতে সেই মানে খাওয়ার মেখে মাখা আছে, বাটিতে রাখা আছে, কোনো মতে দু চামচ খেয়ে ব্যাগ নিয়ে হুটোপাটি করে পুরো রিকশায় উঠে যেতাম। রিকশায় উঠে গিয়ে স্কুলে যেতাম। আবার আসার সময় আবার রিকশা কাকু যেত, ওই রিকশা করেই বাড়িতে ফিরতাম। সব মনে পরে। আর যেদিন রিকশা কাকু আসতো না ধরো কোনোদিন সেদিন সেদিন আমার মামা আমাকে নিয়ে যেত বাইকে করে। বাইকে করে সাঁই করে নিয়ে যেত স্কুলের gate ছেড়ে দিত। আর আসার সময় জানতো, আমাদের senior কয়েকটা দিদি ছিল ওদের সঙ্গে হাঁটতে হাঁটতে আসতাম। তবে আমাদের স্কুলটা একটু কাছেই ছিল, খুব একটা দূরে ছিল না হাঁটা পথ ছিল। তো ওদের সঙ্গে হাঁটতে হাঁটতে আসতাম। ওদের সঙ্গে হেঁটে আসাটাও খুব excitement ওরা বড় তো, ওদের সঙ্গে ওদের কত রকমের গল্প, আর আমি ওদের সঙ্গে, আর আমি ছোট ছিলাম। আমাকে সবাই খুব ভালোবাসতো। ওরা বেশ দেখে দেখে আমাকে নিয়ে আসতো। ওদের কথাগুলো আমি শুনতাম। ওরা কি বলছে, কত রকমের কথা ওদের। ওদের কথা শুনে শুনে আবার ভাবতাম আমি কবে বড়ো হবো? আমি কবে ওদের মতন কথা বলব? ওদের মতো বন্ধু হবে আমারও, মজা করতে করতে আমি আসবো, আমি একা একা স্কুলে যাবো, একা একা স্কুল থেকে ফিরবো, ওদের মতো কবে একটু আরেকটু style করবো।

কিন্তু যাই বলো, সবারই নিশ্চয়ই school days নিয়ে এই রকমই স্মৃতি রয়েছে। আমার স্মৃতিটুকু আজকে আমি share করলাম, খুব ভাল লাগলো। আরো ভালো লাগে স্কুলে জানতো সরস্বতী পূজো। স্কুলে সরস্বতী পূজো নিয়ে বলি, ওই যে কি সাকি শাড়ি পড়ে যাব, তার সঙ্গে কোন দুলটা পড়বো, তারপরে কোন বন্ধুর বাড়িতে যাবো, তারপরে প্রসাদ খাবো, স্কুলে তাড়াতাড়ি করে গিয়ে অঞ্জলি দেওয়া, ওইটা, মানে স্কুলে সরস্বতী পূজো, স্কুলের পনেরোই আগস্ট, স্কুলের তোমার আহ annual function ওদের মহড়া করা, ওগুলো না ওগুলো নিয়ে একটা, ওগুলো আমার মনে হয় আজীবন আমার সঙ্গে স্মৃতিতে থেকে যাবে। স্কুলের বন্ধু আমরা আমরা আমি এখনো, আমি ভীষণ lucky আমাদের অনেক স্কুলের বন্ধুর সাথে আমার এখনো অনেক মানে এখনো আমরা connected আমরা meet করি। আর যখনই meet করি স্কুলের কথা নিয়েই গল্প করি, জানতো, এখনো। শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া। মানুষ জন্মের পর থেকে মৃত্যুর আগে পর্যন্ত শিক্ষিত। তাই শিক্ষা লাভের ধরন বিধি যেমন আনুষ্ঠানিক শিক্ষা। সম্পাদনা আনুষ্ঠানিক শিক্ষা এমন একটি একটি কাঠামোগত পরিবেশে ঘটে যাকে সুনির্দিষ্ট উদ উদ্দ্যেশ্য হ হল আহ শিক্ষার্থীদের শিক্ষাদান করা। সাধারণত একটি স্কুলে সাধারনত একটি স্কুলে শ্রেণীকক্ষে একাধিক শিক্ষার্থীর জন্য একজন শিক্ষিত এবং প্র প্রয়িত শিক্ষকদের প্রয়োজন হয়ে হয়ে থাকে। বিভিন্ন বিষয়ে শিক্ষাদানের জন্য। বেশির স্কুলে একটি মানসন সম্মান আদর্শ design করা হয়ে থাকে। যার মাধ্যমে system সমস্ত শিক্ষাগত পছন্দগুলি নিয়ন্ত্রন করা হয়। এই ধরনের পছন্দগুলি পাঠ্যক্রম সাংগঠনিক মডেল শারীরিক শিক্ষা স্থানগুলি যেমন শিক্ষা কক্ষ নকশাত ছাত্রছাত্রী interaction মূল্যায়ন পদ্ধতি শিক্ষার আকার শিক্ষাগত কর্মকাণ্ড এবং আরও অনেককিছু অন্তর্ভুক্ত মধ্যে থাকে। শিক্ষকদের কাছে বেল বাজাতে পারে। প্রাক স্কুল সম্পাদনা। প্রাক স্কুলগুলি তিন থেকে সাত বছর পর্যন্ত বাচ্চাদের শিক্ষা প্রদান করে যা দেশের উপর নির্ভর করে। যখন শিক্ষার্থীরা প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে প্রবেশ করে। এইগুলি শিক্ষার প্রাথমিক ধাপ। নার্সারির স্কুল বা কিন্ডারগার্ডেন হিসাবেও নামেও পরিচিত। মার্কিন যুক্তরাষ্ট্রে যেখানে কিন্ডারগার্ডেন শব্দটি প্রাথমিক শিক্ষার জন্য ব্যবহৃত হয় কিন্ডারগার্ডেন তিন থেকে সাত বছরের জন্য একটি শিশুকে কেন্দ্রিক কেন্দ্রিক চাপ আহ

যা পাঁচ থেকে সাত বছরের জন্য তৈরি হয়ে থাকে। পাঁচ থেকে ছয় এবং ছয় থেকে আট বছর পর্যন্ত পড়াশুনা করান হয়ে থাকে। যদি এর মধ্যে মাঝে মাঝে দেশে বিভিন্ন দেশে বিভিন্নতা রয়েছে। বিশ্ব ছয় থেকে বারো বছর বয়সী প্রায় ঊননব্বই শতাংশ শিশু প্রাথমিক শিক্ষায় ভর্তি হয় এবং অনুপাত বেড়েই চলেছে। ইউনেস্কো দ্বারা চালিত দুহাজার পনেরো সালের মধ্যে সবার জন্য প্রাথমিক শিক্ষা বেশিরভাগ দেশ এই program বাস্তবায়নের জন্য শ্রুতিবদ্ধ হয়েছে এবং অনেক দেশে এটি বাধ্যতামূলক করা হয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার মধ্যে বিভাজন কিছুটা আলাদা তবে একটি সাধারণ প্রায় এগারো বা বারো বছর বয়সের মধ্যে ঘটে। কিন্তু শিক্ষা ব্যবস্থা প্রকৃত মাধ্যমিক বিদ্যালয়ের রয়েছে চোদ্দ বছর বয়স পর্যন্ত। মাধ্যমিক শিক্ষার চূড়ান্ত পর্যায়ে স্থানান্তর করা হয়। প্রাথমিক শিক্ষা প্রদানে স্কুলগুলি প্রাথমিক ভাবে প্রাথমিক বিদ্যালয় হিসাবে পরিচিত। প্রাথমিক বিদ্যালয়কে আবার শিশু ও junior school এর মধ্যে বিভক্ত করা হয়। ভারতে উদাহরণ স্বরূপ বারো বছর ধরে বাধ্যতামূলক শিক্ষা আট বছরে প্রাথমিক শিক্ষা বা elementary শি আহ school প্রাথমিক শিক্ষার জন্য পাঁচ বছর এবং উচ্চপ্রাথমিক শিক্ষার জন্য তিন বছর ধরা হয়েছে। National council of Education Research and Training দ্বারা পরিকল্পিত একটি জাতীয় পাঠ্যক্রমে কাঠামোর উপর ভিত্তি করে ভারতের বিভিন্ন রাজ্য বারো বছরের বাধ্যতামূলক স্কুল শিক্ষা প্রদান করা হয়ে থাকে। মাধ্যমিক সম্পাদনা। বিশ্বের বেশিরভাগ সমসাময়িক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে মাধ্যমিক শিক্ষার বয়ঃসন্ধির সময় অনুষ্ঠান আনুষ্ঠানিক শিক্ষার প্রসার ঘটে থাকে। ঠিক প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণত মাধ্যমিকটা বা উচ্চতর শিক্ষা যেমন বিশ্ববিদ্যালয় ও হম বৃত্তিমূলক স্কুল থেকে অপ্রাপ্তবয়স্কদের জন্য সাধারণত প্রাথমিক শিক্ষা বাধ্যমূল বাধ্যতামূলক হয়ে থাকে। এই system এর উপর ভিত্তি করে এই সময়ের জন্য বিদ্যালয়গুলি বা একটি অংশকে সেকেন্ডারি বা উচ্চবিদ্যালয় আহ gymnasioum মধ্যস্কুল কলেজ ও বৃত্তিমূলক স্কুল বলা হয়ে যেতে পারে। এই পটগুলি কোনও সঠিক অর্থে এক system থেকে অন্যটিতে পরবর্তী হতে পারে। প্রাথমিক মাধ্যমিক শিক্ষার মাধ্যমে সঠিক সীমাও দেশ ভেদে আলাদা হয়ে থাকতে পারে। তবে সাধারণত সপ্তম থেকে দশম শ্রেণি পর্যন্ত স্কুল যাওয়া হয়। মাধ্যমিক শিক্ষায় প্রধানত কিশোর বয়সের মধ্যেই ঘটে। মার্কিন যুক্তরাষ্ট্রে কানাডা ও অস্ট্রেলিয়ায় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার সাথে কখনো কখনো Ctweleve নির্দেশ করা হয়। এবং নিউজিল্যান্ডে বছরে এক থেকে তের বছর পর্যন্ত ধরা হয়। মাধ্যমিক শিক্ষার উদ্দ্যেশ্য হতে পারে সাধারণ জ্ঞান দান। উচ্চশিক্ষার জন্য প্রস্তুত করা অথবা সরকারি প্রশাসনিক ব্যবস্থার ব্যবহার করা যেতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রে উনিশশ দশ সাল পর্যন্ত মাধ্যমিক শিক্ষার প্রচলন ছিল না। বড় corporation উত্থান এবং কলকারখানার প্রযুক্তির অগ্রগতিরসাথে দক্ষ শ্রমিকদের প্রয়জন ছিল। নতুন চাকরির চাহিদা পুরনের জন্য বিশ্ববিদ্যালয়গুলিকে তৈরি করা হয়েছে। curriculum টি বাস্তবে পেশাগত কাজের দক্ষতার উপর নিষিদ্ধ ছিল যা ছাত্রদেরকে সাদা color বা দক্ষ নীল color কাজের জন্য

এর নিয়োগকর্তার খরচ কম হয়েছিলো অন্যদিকে দক্ষ শ্রমিকেরা উচ্চতর বেতনও পাচ্ছিল। ইউরোপে মাধ্যমিক শিক্ষার একটি দী দীর্ঘ

Non residential junior college course প্রদান করে। উচ্চতর সম্পাদনা অর্থাৎ উচ্চশিক্ষা হল তৃতীয় পর্যায় বা fourth secondary শিক্ষা। এটি একটি অবাধ্যতামূলক শিক্ষাগত স্তর। যা মাধ্যমিক এর স্কুলের সমাপ্তিকে অনুসরণ করে। তৃতীয়ত স্নাতকোত্তর বা সা স্না স্নাতকোত্তর শিক্ষাসহ বৃত্তিমূলক শিক্ষা হয় এবং প্রশিক্ষণ কেও এঁরা অন্তর্ভুক্ত করে। কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে প্রধানত উচ্চশিক্ষা প্রদান করে সমষ্টিগত ভাবে এইগুলো উচ্চবিভাগ হিসেবে পরিচিত। উচ্চশিক্ষা সম্পন্ন করা ব্যক্তিসাধারন হিসেবে diploma বা academic thesis প্রাপ্ত হয়ে থাকে। উচ্চশিক্ষা সাধারণত ডিগ্রিস্তর বা ডিগ্রি জগতে জড়িত হয়ে থাকে। অধিকাংশ উন্নত দেশগুলো জনসংখ্যা এখন তাদের জীবনের কোনও একটা সময়ে উচ্চশিক্ষায় প্রবেশ করে। ভারতীয় অর্থনীতির জন্য সু উচ্চশিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। উভয়েই একটি গুরুত্বপূর্ণ শিল্প হিসেবে বিবেচিত হয়। এবং বাকি প্রশিক্ষিত এবং শিক্ষিত কর্মীরা অর্থনীতির উৎস হিসেবে গন্য। বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদান গবেষণা এবং সামাজিক সেবা কার্যক্রমে অন্তর্ভুক্ত করে এবং এটি একটি স্নাতক ও পর্যায়ে উভয়ে অন্তর্ভুক্ত। কখনো কখনো উচ্চতর বিভাগ হিসেবে উল্লেখ করা হয় এবং বা স্নাতকতরস্তর কখনো কখনো স্নাতক স্কুল হিসেবে পরিচিত। বিশ্ববিদ্যালয় সাধারণত বেশ কিছু কর পঠিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে university গুলি ইয়েল বিশ্ববিদ্যালয়ের মত ব্যক্তিগত এবং স্বাধীন হতে পারে। সরকারি এবং state university নিয়ন্ত্রিত পেন্সিল্ভেনিয়া উচ্চমাধ্যমিকের system এর মত রাজ্যশাসিত বা স্বাধিন কিন্তু ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের মত state univerity তহবিলে প্রাপ্ত হতে পারে। এখন ইন্টারনেটের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে সহজলভ্য বেশ কিছু career নির্দিষ্ট course পাওয়া যায়। বিভিন্নরকম বিশ্ববিদ্যালয়গুলি শিক্ষার কোর্স আহ আছে যাতে কলেজ বা বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম হিসাবে সংযোজিত করা হয়েছে। ব্যক্তিমূলক শিক্ষা হচ্ছে সরকারি এবং বাস্তব শিক্ষা প্রশিক্ষার উপর নিবদ্ধ শিক্ষার একটি পথ।

এর মধ্যে রয়েছে। তাছাড়া আহ এই শিক্ষা আমাদের বিশ্বজুড়ে নানান নিয়মে চলছে। এই বিশ্বের ভারতের আহ বিশ্বের মধ্যে ভারত আমরা থাকি ভারতে এই প্রযুক্তিগুলোকে বিকশিত করতে যা সরকারি স্থল্ভিত্তিতে টেলিফোন ও ইন্টারনেটের অবকাঠামোর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শিখামূলক বিশয়গুলি প্রচার কর। দু হাজার চার সালে ভারতীয় space station organisation education educate নামে একটি subscription উপগ্রহ উৎক্ষেপণ করে। শিক্ষাগত মনোবিজ্ঞানদের নানা রকম ভাবে স্কুলের শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে শুরু করেছে। শিক্ষাগত মনোবিজ্ঞানী একটি বিস্তৃত বিশেষত্বকে বুঝায় যা শিখামূলক নকশা শিক্ষাদিত্ত প্রযুক্তি পার্থক্য মূল্যায়ন সাংগঠনিক শিক্ষা বিশেষ শিক্ষা এবং শ্রেনিকক্ষ ব্যবস্থাপনা সহ শিক্ষাগতগবেশনার মাধ্যমে প্রতিফলিত হয়। শিক্ষাগত মনোবিজ্ঞান উম গুলি বিভিন্নরকম জিনিস থেকে আহ উদ্ভূত হয়েছে বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষাগত মনোবিজ্ঞান সম্পর্কে অনেক কিছু পড়ানো হয়ে থাকে। একটি academic ক্ষেত্র হিসেবে শিক্ষা দর্শন হল শিক্ষার্থী সমস্যা।

আহ আমাদের দেশে network system এত বেশি হয়ে গেছে যে আমরা নানান ভাবে শিক্ষা গ্রহন করতে পারি।